ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন? তা অবস্থা অনেক ব্যস্ত ? হ্যাঁ ব্যস্ততা বলতে কিছুটা ব্যস্ত বলতে পারেন নতুন বছরের শুরু হয়েছে ছোট ভাইটাকে নিয়ে একটু চিন্তায় পড়ছি তাকে স্কুলে ভর্তি করাতে হবে কি করা যায় বলুন তো ওর তো এখন সিক্সে ভর্তি হবে ফাইভ থেকে সিক্স ভর্তি হবে তা এখন কি করা যায় বলেন, কোথায় দেব ওকে ওর পড়ালেখাটা নিয়ে পাশের যে রেলওয়ে, রেলওয়ে স্কুলটা আছে ওটাতে দেন হ্যাঁ রেলওয়ে স্কুল ওটা তো ভাবতেছিলাম তবে অনেকে বলতেছে যে স্কুলটাতে নাকি মানে শিক্ষার্তীদেরকে দের টিচাররা প্রাইভেট নিয়ে অনেকে ইয়ে করে হেসেল দেয় মানে চাপ দেয়

সিক্স কা অন্যান্য ক্লাসে কেউ কোচিং করলেও করতে পারে তো সেটা হচ্ছে একদম পুরো সম্পূর্ণ নিজের তোমার ইয়ে আপনার মন চাইলে আপনি করবেন না চাইলে নাই সেটার জন্য কোনো জোর জবরদস্তি থাকে না। আচ্ছা আচ্ছা তাহলে কি সেই স্কুলটাই ভালো হবে আপনি মনে করতেছেন? হ্যাঁ সেটাতেই দিয়ে দিন এবং কাছেও আছে তারপর আবার যাতায়াতের সমস্যা হবে না আর আপনারাও খোঁজখবর নিতে পারতেছেন ওর পড়ালেখার হচ্ছে না হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর এর পাশাপাশি আমিও আমার বিশেষজনদের কে নিয়ে চিন্তিত আমার আসলে এখন চতুর্থ বর্ষে আছি তো আমার অনার্স শেষ হবে এই বছর তবে। চাকরিটা নিয়ে চিন্তিত আছি যে লেখাপড়া করে আবার ভাবতেছি দেশের বাহিরে চলে যাব তা আপনি কি আমাকে দেশের বাইরে পড়ার ব্যাপারে কিছু সাহায্য করতে পারবেন তথ্য দিয়ে? বাহিরে পড়ালেখা করার জন্য তো সবার আগে আপনাকে IELTS এর একটা কোর্স করতে হবে সেটার জন্য মানে ভালো একটা মার্ক তুলে তারপর আপনাকে যাইতে হবে যদি আপনি পড়ালেখা করতে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে দেশের বাইরে পড়ার জন্য কোন দেশটা ভালো হবে আপনি মনে করছেন মানে কম খরচের মধ্যে যেন আমি নিজের খরচ নিজে বহন করতে পারি পরিবার থেকে টাকা না নিতে হয় না আসলে আমি কিছুদিন আগে একটা সেমিনারে গেছিলাম তো সেইক্ষেত্রে আমি দেখছিলাম সেই সেমিনার টা ছিল একটা মানে বিভিন্ন স্টুডেন্টদেরকে মানে যারা নতুন পাস করেছে তাদেরকে বাহিবে যায় স্কলারশিপে স্কলারশিপ তো ধরেন দেয় না ততটাও তারপরও মানে হালকা পাতলা নিয়ে পড়ালেখা করার জন্য একটা সুযোগ দিচ্ছিল তো আমি সেই সেমিনার টাতে গেছিলাম ওখানে আমাকে বলতো যে মনে করেন আমি যদি ওখান থেকে মানে ওখানে বিভিন্ন সেখানে দশ ঘন্টা বসে থাকতো যখন আমি ওইটাতে ট্রাই করলাম খরচাটা কত টাকা কস্ট পড়বে যে ওরা মনে করেন আমাকে আমার পড়ালেখার খরচা সবকিছু দিবে কিন্তু ওখানে থাকা খাওয়ার সবগুলো নিজের ওপরে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে থাকা খাওয়াটা কি নিজের নিজের কাজ করে ইনকাম করে সেটা বহন করা সম্ভব হবে

আমি যদি বিএসসি করি এখা নে আমার কস্ট পড়তেছে ফ্যামিলির কাছে থাকি তিন লাখ সাড়ে মানে চার লাখের কাছাকাছি বা চার লাখ লাগবে না।

তো এটা পড়তেছে কিন্তু মানে যদি মানেই ইন্টারন্যাশনাল হয়ে একদম ভালো তো সেই ক্ষেত্রে আর যদি আমি গভর্নমেন্টে চান্স পাই তখন আমার আমি যদি ওখানে যাই আমার স্টাডি খরচা বাবাদে আমার তিন বছরে আমার ছয় লাখ টাকার উপরে যাবে আচ্ছা আচ্ছা দেশের বাইরে তাই তো আচ্ছা আচ্ছা এখন আপনি কোথায় পড়তেছেন?

আচ্ছা এখন ডিপ্লোমা করতেছেন? হ্যাঁ আমার ডিপ্লোমার ফাইনাল হয়ে গেছে গা আচ্ছা আচ্ছা ডিপ্লোমা করে কি দেশের বাইরে যাওয়ার ইচ্ছা নাকি

আচ্ছা আচ্ছা তো বিএসসি টা কি যাবেন সিদ্ধান্ত নিলেন ওখানে যায়া আমার ছয় লাখ টাকা কিভাবে আমি ম্যানেজ করব আর ওখানে যাওয়ার পর আমি নতুন আমি চাকরি পাব না পাব ওখানকার মানুষের সাথে মিলাটা একটা সমস্যা তৈরি হয়ে যাবে গা হ্যাঁ হ্যাঁ ওটা অবশ্য ঠিক বলছেন তো সে ক্ষেত্রে বাংলাদেশে কি কোন ইউনিভার্সিটি সিলেক্ট করেছেন সিলেক্ট করলে বলতে মানে পয়েন্টের ওপরে আরকি চাচ্ছিলাম প্রিপারেশন নিচ্ছি ডুয়েটে এডমিশন নেয়ার জন্য যদি হয় তাহলে পয়েন্টের ওপরে আচ্ছা আচ্ছা ডুয়েটে কত পয়েন্ট লাগে মানে পরীক্ষা দিতে ডুয়েটে তো পয়েন্ট লাগে বলতে থ্রি ফাইভ জিরোর ওপরে লাগে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা তো অনেক বেশি তাই লাগে এরপরে পরীক্ষাটাও তো প্রতিযোগিতামূলক হয়ে যতটুক জানি তাই না? প্রচুর অনেক শিক্ষার্থী মনে করেন পুরা বাংলাদেশের যত মানুষ আছে সবাই যায় সবাই সবার ইচ্ছে থাকে একটা গভমেন্টের সবাই স্বপ্ন তো সবাই যায় ধরতে গেলে আপনাদের পলিটেকনিক এর জন্য শুধু ডুয়েট টাই আছে না ডুয়েট আছে আরো মানে রাজশাহীতে আছে তারপর যেমন সিলেট আছে ওগুলো তো মনে করেন মনে করেন ঐ যে এমনকি চট্টগ্রামেও আছে ডিপ্লোমাদেরকে দেখে প্রায়রিটি দিতে চায় না। হ্যাঁ ডিপ্লোমাদেরকে তো আমি জানি এই ইউনিভার্সিটির বুয়েট কুয়েত চুয়েট ওরা চান্স দেয় না কিন্তু ডুয়েটে দেয় শুধু যেখানে আমরা একটা আমরা প্রত্যেক বছর মনে করেন কত হাজার হাজার স্টেু তো ওদেরকেও তো সবার তো বিএসসি করার ইচ্ছা থাকে বিএসসিদের এখন মনে করেন হ্যাঁ হ্যাঁ বিএসসি ছাড়া কিছু করা যায় না এটা তো আপনাদের ডিপ্লোমাটাকে তো HSC সমমান ধরা হয় না হলে তো চাকরি পাওয়া যায় না এখন তো মাস্ট বি করতে হচ্ছে করতে হলে তো কোথায় করব প্রাইভেটে এত টাকা খরচা করে করার তো থাকে না

একটু বেড়েই যায় অনেক বেশি অনেক বেশি এটা তো ঠিক আপনাদের ও আসলে ডিপ্লোমাদের জন্য দেশের তেমন কোন ফেসিলিটি নাই ডুয়েটে শুধু একটাই ইউনিভার্সিটি ডুয়েট আছে বাকি না হলে আর সবাইকে হয়তো প্রাইভেটে হয় যেটা আমার

চাকরি করার মত সুযোগ দিবে বা ওরা কোনো একটা কাজ করার জন্য প্রতিষ্ঠান দেবে তাহলে আমি চলে যেতাম কিন্তু এখন তো ওরা আমাকে কাজ করার প্রতিষ্ঠান দিবে না ওরা আমাকে হোস্টেল দিবে কিন্তু হোস্টেল খরচা দিবে না ও আচ্ছা ওরা শুধুমাত্র আপনাকে মানে ভর্তি করার দেবে কিন্তু কাজের ব্যবস্থা করে দেবে না তাইতো? ওরা শুধু আমাকে আমর পড়ালেখাই এই যে আমাদের সেমিনারকে এইগুলা লাগবে না আচ্ছা আচ্ছা সে ক্ষেত্রে আমি আপনাকে আমি সে ক্ষেত্রে একটা পরামর্শ দিতে পারি এখন অবশ্য লন্ডন যেটা বলেন মানে মানে ইংল্যান্ডের এ UK যাবেন না এটা একদম একবার সিদ্ধান্তটা ছেড়ে দেন কারণ UK গেলে খুব বিপদে পড়তে হবে কারণ UK এখন খুবই চাকরির খড়া মানে চাকরির কাজ নাই পাশাপাশি ওখানে পড়ালেখা অনেক ব্যয়বহুল যেটা এখন চাকরি করে এবং কোন কিছু করে থাকাটা অনেক কষ্টকর অনেক অনেক ভিডিও দেখছি অনেক পরিচিত অনেক জনের সাথে

হ্যাঁ হ্যাঁ মানটা ঠিক আছে মানটা ভালো কিন্তু ওইখানে আসলে আমাদের জন্য আমাদের মত মধ্যবিত্ত নিম্নবিত্তদের জন্য এটা খুবই মানে অসম্ভব বলা যায় কারণ ওখানে পড়ালেখা করাটা ওখানে উচ্চবিত্ত ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে পড়ালেখা অনেকটাই ব্যয়বহুল এটা তো জানেনই সেটা আগে থেকেই জানা যায় ওখানে আগে একটা সময় ছিল যে দু-একটা মাঝে দশ পনেৱো বছর নাকি ছিল যে স্টুডেন্টরা নিজেদের ইনকাম করে ওখানে তাদের থাকা খাওয়া খাবার ব্যবস্থা করে থাকতে পারত কিন্তু এখন এটা একবারে অসম্ভব হয়ে গেছে এইজন্য অন্যান্য দেশ সিলেক্ট করবেন লন্ডনটাকে সিলেক্ট করবেন না আর আপনাদের ডিপ্লোমা করে দেশের বাইরে আর তেমন খুবই মানে খুবই কম যায় তাই না দেশের বাইরে পড়তে

হ্যাঁ হ্যাঁ, যায়না আমি দেখছি বিএসসির পরে আমারও অনেক বন্ধু আছে যারা এই ডিপ্লোমা করছে ডিপ্লোমা করে হয়ত ডুয়েটে কয়েকজন চেষ্টা ডুয়েটে তো হয়নি কারোই আবার অনেকের ডুয়েটে তো যায়ই না, যে হয়ত আগে হাল ছেড়ে দিছে তারা আমাদের সাথে এখন বিএসসি করছে তাদের আসলে সময়টা অনেক লস হয়ে গেছে যেটা বলতে চাইছি ডিপ্লোমা করলো চার বছর বছর আবার এখন বিএসসি করছে চার বছর তাতে আট বছর লেগে গেল অনেকের বয়স

হ্যাঁ হ্যাঁ এক বছর কি দুই বছর লেগে যায় প্রস্তুতির জন্য তারপর বয়স

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার এক বন্ধুর ছিল ও এখন এসএসসি পাস করে এখন ডিপ্লোমা করছে এখন ডিপ্লোমা পাস করার পর এখন ও জাস্ট কয়েকদিন আগে হয়তোবা ছয় মাস কিংবা দশ মাস এরকম ভাবে আগে খালি রেজাল্ট শেষ হলো ও মাত্র ডিপ্লোমা শেষ করেছে আমার এখন অনার্স শেষ হয়ে যাচ্ছে অনার্স লেবেল ফোর চতুর্থ বর্ষ শেষ। এখন দেখেন আপনে এখন মাস্টার্স শেষ করে ফেলবেন গ্রাজুয়েশন সম্পন্ন হয়ে গেছে কিন্তু আমরা আমাদের বিএসসি করতে হবে তারপরে এমএসসি করতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো আমি ওকে তখন ওই জিনিসটা বলেছিলাম বাট ও কিন্তু ও তখন কথাটা শুনেনাই ও আমাকে বলতেছিল ওকে অনেকেই পরামর্শ দিয়েছে যে ডিপ্লোমা করে ইঞ্জিনিয়ার হওয়া যায় সাথে সাথে চাকরি পাওয়া যায় তো ওই উদ্দেশ্যে গেছিল করতো মানে আগে বলতো যে এই কারিগরি শিক্ষার দিকে যারা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সময়টা অনেক বড় বিষয় সময়টা একটা সময়টা সবচেয়ে বড় বিষয় যেমন ধরেন আপনাদের ডিপ্লোমা যারা করতেছে চার বছর কিন্তু অনেক ববেশি সময় কিন্তু দেথেন আহ যে

চাকরি দিচ্ছে না

হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে অনেকেই বিপদে পড়ে গেছে এর জন্য আপনাকে বলছি আমার এক পরিচিত বন্ধু ওই হচ্ছে দুই তিন দুই দিন হলো তাহলে হয়ে যায় দুই বছরে চার বছরের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এছাড়া চাকরি হয় না এটা ঠিক বলেছেন বয়স চলে যায় সরকারি চাকরিতেও এপ্লাই করা যায়না চেষ্টা করে সম্ভব হয়না সরকারি চাকরি তো তিরিশ বছর পর্যন্ত কোটা আপনি সরকারি চাকরির প্রস্তুতি নিতে নিতেই তো দুইতিন বছর লেগে যায় তখন দেখা যায় বয়সে থাকবে না তাই না?

হ্যাঁ তো সেক্ষেত্রে এটা অনেক তবে আমি মনে করি যদি

চায় দেশের বাইরে পড়তে এটা ভালো দেশের বাইরে এখন দেশে এখন যে অবস্থায় চাকরি বাজার অবস্থা ভালো না পাশাপাশি চাকরিতে ঢুকলেও বেতনের বেতন খুবই কম সারাদিন খাটেও বেতন খুবই কম দেয় যার কারণে অনেকেই বিদেশ যাচ্ছে এখন হম এখন যেভাবে প্রতিযোগিতা চলতেছে সবদিকেই এখন পড়ালেখার দিকে যান চাকরির দিকে যান সব জায়গায় শুধু প্রতিযোগিতা সব জায়গায় শুধু প্রতিযোগিতা সেই ভাবে নিজেকে মানায় না তুললে বর্তমান বাজারে অনেকটাই পিছায় থাকতে হবে হ্যাঁ হ্যাঁ চাকরির বাজার তো কঠিন হয়ে গেছে একদম কে কোথায় যাবে এবং দেশে মনে করেন যাদের পড়ালেখা তেমন করে নাও ক্লাস নাইন টেন অব্দি পড়ালেখা করে পড়ালেখা ছেড়ে দিয়েছে বা ইন্টার শেষ ওরা নরমাল চাকরি করতে পারে কিন্তু মনে করেন যারা গ্রাজুয়েশন সম্পন্ন করেছে তারা মনে করেন একটা সাধারন চাকরিতে যেতেও পারে না। না না তাদের দ্বিধাতে লাগে অবশ্যই তারপর যেমন কি দেখেন এখন বর্তমান বাজারে ঐযে মার্কেটিং চাকরির যে জবগুলাই বেশি চলে ঐযে জব প্রমোটের

এগুলো কিন্তু সচরাচর সবাই যেমন কিএখন নতুন কলেজ পড়ুয়ারা তারপর ছোট ছোট মানে যারা আছে চাকরি করেন তারা কিন্তু বাধ্য হয়ে চাকরিগুলো করতেছে

কিন্তু আপনি আমি যদি হাজার সমস্যায় থাকি তারপরও আমরা এটা করতে পারবো না।

ওদের কাছে এটা ভাললাগতেছে ওরা ছোট মানুষ মানে ওদের মধ্যে তাই ওরা যেখানে সেখানে করতে পারতেছে এটা ওদের কাছে অনেক আনন্দ লাগতেছে কিন্তু পর্যায়ে যাই এটাও অনেকটা কী হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা এই জন্যই আসলে ওরা শিক্ষার্থী খোঁজে দেখবেন যে চাকরির বিজ্ঞপিতে লিখে দেয় শিক্ষার্থী ওদেরকে খোঁজে যেন ওদেরকে যেয়ে চাপ দিয়ে বেশি কাজ করায় নিতে পারে ততটা বুঝেও না ওরা যেখানে সেখানে ঘুরতে যাইতে পারতেছে এই এলাকায় ওই এলাকায় ওদের কাছে এটা ভাল লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে পরে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় এগুলার জন্য পড়ালেখাটা হয়না অল্প কয়েকটা টাকার জন্য যারা পড়ালেখার নেশাটা থাকে না পড়ালেখা ছাড়ে দিয়ে পড়ে এসব জবে চলে যেতে হয়।

হ্যাঁ সে তো কমবে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে যে সবকিছু নিজে নিজেই হয়ে যাবে দেখা যাবে যে সব অটোমেটিক হয়ে যাবে অটোমেটেড হয়ে যাবে যে নিজে নিজে হবে। আগে আমরা প্রোগ্রামিং করতাম বিভিন্ন কোডিং করতাম কিন্তু এখন দেখাচ্ছে বিভিন্ন এপ্স ওরা নিজে থেকেই কোডিং করে নাইলে কোন একটা কোডিং করলাম আমি একটা দেখা যাচ্ছে আমার কথাই ভুল ওটা ওরা ধরে ওটা ওরা ধরে ওরাই ঠিক করে ফেলতেছে। হ্যাঁ হ্যাঁ সেটাই মানে মানে ওরা বিনা টাকায় একটা মেশিন দিয়ে কাজ করাতে পারে শুধু শুধু টাকা দিয়ে আমায় কেন রাখবে? হ্যাঁ হ্যাঁ সেটাই হচ্ছে যেমন ধরেন হয়তোবা এখন তো ওই রকম হয়ে গেছে যে ওয়েব সাইট গ্রাফিক ডিজাইনিং সব একটা অটোমেটিক হয়ে গেছে আপনি বলবেন এভাবে এভাবে লাগবে আপনাকে সাথে সাথে এভাবেই ডেলিভারি করবে যেমন এখনো যে চ্যাট জিপিটি বেরিয়েছে একটা ওকে বলবেন যে আপনার ওয়েবসাইটের জন্য একটা কোড করে দেন আপনাকে কোড করে দেবে

হ্যাঁ হ্যাঁ সব কিছু লিখে দিচ্ছে আপনি যেটা বলতেছেন সেটাই লিখে দেবে আমাদের পড়ালেখা টার দিকেই আমাদের মনোযোগ বেশি দেয়া দরকার নাহলে আমরা ভবিষ্যতে যেয়ে কিছুই করতে পারবো না হ্যাঁ হ্যাঁ প্রতিযোগিতা যে বাড়তেছে নিজের স্কিলকে দক্ষ থাকে আরো বাড়াই তুলতে হবে না হলে প্রতিযোগিতা বাজারে টিকে থাকা যাবে না যাইহোক আপনার সঙ্গে অনেক কথা হলো পরে আবার এক সময় কথা হ্যাঁ ওকে অসংখ্যা ধন্যবাদ আপনাকে সুন্দর কথা গুলোর জন্য আল্লাহ হাফেজ।